সামনে এস.বি.আই. এর বোর্ড আছে। মানে এ এস.বি.আই. ব্যাঙ্ক আছে।

এটা আছে-এ জিম ক্লাস ।

এখানে সকলেরা জিম করে দুজন ছবি তুলছে--

চাল ডাল আলু পেঁয়াজ লসুন ঝাল লঙ্কা ইত্যাদি এবং পাশের দোকানেও আছে।